সেলের মধ্যে কিছু ইলেকট্রনিক জিনিসও রাখা আছে।

তার নিচেই এফোর শীটের বান্ডিলও রাখা আছে।

এই ছবিতে এক ফুলের উদ্যান দেখতে পাচ্ছি।

এই বাগানে গ্যানদা ফুলও লাগিয়েছে।

আর ফোয়ারার পাশেই দুই তিনটি ফুলের টপ রাখা রয়েছে।

আর দেখতে পাচ্ছি যে পড়ারার-ফোয়ারার পাশে টুলও উপস্থিত।

দেখতে পাচ্ছি যে একটি বাসও দাঁড়িয়ে রয়েছে।

আর দেখতে পাচ্ছি যে তিনজন লোক বাইরে হাঁটাহাঁটি করছে।

আর দেখতে পাচ্ছি যে পাশেই দুই তিনটি সাইকেল রাখা আছে।

এই ছবিতে একজন চেক চেক ডিজাইনের শার্ট পরা লোক দেবীর উপাসনা করছে।

এটি একটি রেলওয়ে স্টেশনের ছবি।

মধ্যে একজন লোক বসে থাকা দেখছি।

এটি কোনো দোকানের জিনিসপত্র রাখার সেলফ হবে।

টেবিলের উপর ঠাকুরের ছবি উপস্থিত।

দেখতে পাচ্ছি যে এটি রাতের ছবি।

দেখতে পাচ্ছি যে শোরুমের বিতরে সেলের মধ্যে কাপড় সাজানো।

ছবিটিতে দেখতে পাচ্ছি একটি খাবারের স্টল ।

হলুদ পোশাক পড়ে থাকা লোক টেবিল টেবিলে বসে থাকা লোকদের কিছু দিচ্ছে।

এই ছবিতে অনেকগুলো খাবার টেবিল সারি সারি রাখা আছে।

ছবিতে দেখতে পাচ্ছি লাল ও সবুজ রঙের দুটি সোফা রাখা আছে।

পাশে এক সুন্দর একটি ব্রিচ রয়েছে।

আর দেখতে পাচ্ছি ছবিটিতে টেবিলে একটি ল্যাপটপ রাখা আছে।

দেখতে পাচ্ছি যে টেবিলের ওপর কালো রংয়ের প্লেটে খাবারটি রাখা রয়েছে।

আর দেখতে পাচ্ছি প্লেটে সুন্দরভাবে ডেকোর করা আছে।

এটি সম্ভবত কোনও ডাক্তারের ক্লিনিকের ছবি।

দেখতে পাচ্ছি যে চারপাশে ডাক্তার এর--

এই ছবিটি সম্ভবত কোনো গুদামঘরের ছবি।

আর বারান্দায় দেখতে পাচ্ছি তিনটি টেবিল রাখা আছে।

ছবিতে সারি সারি গেস সিলিন্ডার সাজিয়ে রাখা রয়েছে।

আটটা পাঁচ থেকে দুটো পাঁচ অব্দি তারপরে দুইটা পাঁচ থেকে চারটা পাঁচ অবধি।

দেখতে পাচ্ছি যে আর একজন লোক স্কুটিটিকে পার্কিংএ রাখার জন্য নিয়ে যাচ্ছে।

আর অফিস -এর সিঁড়িটি সুন্দর লাল রং করা।

তার পাশে দেখতে পাচ্ছি একটি নারিকেল গাছ।

ছবিটিতে দেখতে পাচ্ছি একটি লাল রঙের দালান বাড়ি।